গল্প শুনেছি চাঁদের গুড়ি নাকি আ চোরকি এ চাকায় সুতো জড়াত। আর সেটা কিন্তু আমরা বাস্তবেও কিন্তু এরকম চোরকি গুলো আমরা দেখে থাকি--

আ ওনার নামে কিন্তু বইও আছে আর ওনাকে অনেক জায়গাতেই মূর্তি বানিয়ে রাখতে দেখে খুবই সুন্দর লাগে।

এখনকার দিনে তো চাইনা ফোন অ্যাঁ স্মার্ট ফোন এইসব ফোনগুলো কিন্তু এখনকার দিনে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু দেখা যায়।

দিনে কিন্তু বেশিরভাগ হাট বসতো অ্যা কিন্তু এখনকার দিনে হাট নই এখনকার দিনে বাজার বসে।

আমরা আআ শপিংমলে শপিং করতে যাই তো সেখানে অ্শআ তের কালেকশন এত ভালো সেটাই দেখছি সেটাই আমাদের পছন্দ হয়ে যাবে।